হ্যাঁ company তে fixed তুমি সেই মাসের শেষে ওই দশ থেকে পনেরো হাজারই পাবা আর ব্যবসা তে হয়ত কোনো মাসে পঞ্চাশ উঠলো কোনো মাসে হয়ত কুড়ি উঠলো এরকম ও হয়। সেটাই তারপরে একটা নিজের স্বাধীন ব্যাপার মানে কাউরির কথা শুনতে হবে না বা যখন মন তখন তুমি যেটা বললে বন্ধ থাকবে কোনো ব্যাপার না তাই না? হ্যাঁ একদম তা কি ব্যবসা খুলবে ভাবছো? সেটাই তো ভাবছি যে এখন তো আমাদের তো বাড়ি ধরো খুব একটা শহর না মানে এক কথায় বলতে গেলে গ্রামই।

গ্রামে তো বেশি ধরো আহ চাষ বাস হয় আর poultry farm গুলো গ্রামের দিকে খোলা যাই। হ্যাঁ তুমি একটা কথা ঠিকই বলেছো যে poultry farm যেটা বললে কারণ আমি দেখেছি আমাদের পাশের গ্রাম এ প্রায় পনেরো থেকে চোদ্দ টা poultry farm পর পর আছে তো ভাবছি মানে দেখেছিলাম আমি কিন্তু মাথাতে idea আসেনি।

হ্যাঁ poultry farm এর জন্য তুমি দেখতে পারো কারন poultry farm টা শহরের দিকে খুলতে দেয় না ওই সে গ্রামের দিকেই খুলতে হয় তারপরে আরো হয় গ্রামে তোমার মাছের চাষ হয় না?

হ্যাঁ মাছের চাষ তারপরে poultry farm এগুলো বেশ চলে আর মাছের চাষ তো ভালোই চলে কারন মাছ চাষ করে ওগুলো কে বিক্রি করে আর মাছ তো মানুষে খায়ই।

হ্যাঁ এবার দেখো সব জিনিসেরই season থাকে যেমন poultry season হচ্ছে তোমার বেশি বিয়েবাড়ি টিয়েবাড়ি তখন একটু বেশিই লাভ হয়। হ্যাঁ ঠিকই বলেছো তো poultry ব্যবসাটা বেশ লাভজনক কারন শুনেছি লোকের মুখে কারন নিজে তো খুলিনি এখনো বুঝলে? হ্যাঁ আর মাছের থেকে বেশি কিন্তু এখন মানুষে chicken খাই। সেটাই কারন একটা মাছের দাম দেখো কেন একটা মাছ কিনতে গেলে এক KG মাছের দাম প্রায় দুশো টাকা পরে যাবে। হ্যাঁ আবার ওটাকে আনো ওটাকে কাটো ওটাকে বাছ এত time ও যায়না।

তো এক KG poultry তে দেখবে অনেকটা হয়ে যাই মানে chicken যেটা বলছি। হ্যাঁ ওটা রেখে দেওয়াও যাই তো তুমি poultry র ব্যবসা টা করতে পারো ওটা একটু বেশি ভালো হবে । হ্যাঁ তো ওটা কি ওটা কি company থেকে directly আমাকে দেবে বাচ্চা ওষুধ পাতি যেসব গুলো লাগে না আমাকে নিজে কিনতে হবে ওগুলো জানো কিছু?

এখন দেখবে যে ফাঁকা ঢুকে হয়তো বার করে নিয়ে চলে গেলো তুমি বুঝতেও পারবা না কত আর গুনে গুনে রাখবা অমনি করে গুনে গুনে রাখা হয়। সেটাই তুমি কথা টা ঠিক বলছো একটা লোক তাহলে সবসময় রাখতে হবে তাই না? সবসময় না রাখলেও দিনে হয়ত তুমি থাকলে রাতে হয়ত সে থাকলো এরকম করে থাকতে হবে বা নিজে তুমি হয়তো রাতে থাকলে কাকু হয়তো সকালে থাকতো থাকলো। সেটাই মানে poultry farm সমন্ধে তাহলে আমাকে একটু জানতে হবে আর আমি একটু কিছু কিছু জানি যে ধরো poultry farm যদি করি আমি মানে মানে যে poultry রাখার যে জায়গা ওইটা আমাকে করতে হবে নিজে, হ্যাঁ ওটা মনে হয় তোমাকেই করতে হবে।

হ্যাঁ প্রথমে তোমাকে আহ set up করতে হবে যেমন জায়গা টা কিনতে হবে আহ মানে লোকালয় থেকে একটু দূরে তোমার তো জায়গা আছে নিশ্চই ওমনি মাঠের দিকে হ্যাঁ ওমনি মাঠের দিকে আছে তারপর আমিও একটা ভাবছি যে একটা দোকান করবো বুঝলে মানে আমাদের যে জায়গাটা আছে একটু মাঠের দিকে বুঝলে,

তা দোকান টা করবো ভাবছি কারন এই ধরো আমাদের যখন বিকেল হয় মানে একটা নদী আছে আমাদের পাশে দ্বারকা নদী,

ওখানে বিকেল বেলায় প্রচুর লোক যাতায়াত করে plus ধরো নদী পারে যে গ্রামগুলো আছে সেগুলো ধরো আমাদের এই যে রাস্তা থাকে নদী বলছি যেটা মানে জায়গা আছে, হুম

আচ্ছা। তো তোমার কি মনে হয় এটা ব্যবসা করলে চলবে না? হ্যাঁ যেহেতু তুমি বলছো যে বিকালের দিকে লোক ওইদিকে যাই তো তুমি যেকনো ব্যবসায় করতে পারো কি দোকান খুলবা ভাবছো? দেখো প্রথমে তো আমি বড়সড়ো কিছু করতে চাই না কারণ ওখানে আমি poultry farm যেটা বললে ওটা করব কিন্তু ওটা করব তার আগে আমি একটা ছোটখাটো ব্যবসা করলে কি বলতো মানে কিছু টাকা উপার্জন হবে ওখান থেকে যেমন ধরো চা তারপর জল ঠাণ্ডা যেগুলো নিত্তপ্রয়োজনে মানুষের কাজে লাগে ধরো সেগুলো সেই জিনিসগুলো,

cold drinks chips এগুলো যদি রাখ তো আহ যখন কম বয়সী অল্প বয়সী ছেলেরা যাবে, ওগুলো দেখবে ওগুলো খেতে চাইবে ওগুলো বিক্রিও হয় খুব বেশি এখন cold drinks চা আর চা তো মানুষ এ বিকেলে খাই আর ওরকম নদীর ধারে ওরকম যদি চা পাওয়া যায় তাহলে তো আর কিছু বলার নাই। সেটাই মানে একটা খোলামেলা জায়গা ধরো তারপর তো আমি যে জায়গাটা দোকানটা করব ধরো বেশ সাজিয়ে একদম চারিপাসে ফুল গাছ থাকবে একটা বেশ ভালো জায়গা করবো । হ্যাঁ যেন তোমার লোকে দোকান দেখে যেন আসতে ইচ্ছে করে যে এত সুন্দর সাজিয়েছে ছোট হোক কিন্তু যেন সুন্দর লাগে। সেটাই কারণ দেখো পাকা করবো না কারণ পাকা বাড়িতে সবাই বসবাস করে এখন প্রায় মানুষ। হ্যাঁ মাটির করেও খুব সুন্দর করে সাজানো যায়, জানো তো।

হ্যাঁ একটা গ্রাম্য গ্রাম্য উম পরিবেশ বিকেলে যেমন গ্রামের বেলায় সবাই চা খেতে বসে পুকুর পাড়ে বা যাদের বাড়ি থাকে পুকুরের আশেপাশে তারা যেরকম বসে, ওরকম করে করতে পারো খুব সুন্দর করে সাজিয়ে টাজিয়ে। সেটাই, তারপর তো বর্ষাকালে যখন আমাদের নদীতে বন্যা আসে তখন তো প্রচুর লোক বন্যা দেখতে আসে তারপর ধরো যে নৌকা থাকে আমাদের, নৌকাতে ধর চাপার জন্য প্রচুর লোক আসে সে steamer এর মত করা আছে আমাদের নৌকাটা। আচ্ছা। সেই জন্য ভাবছি যে ওখানে একটা ব্যবসা শুরু করলে খুব ভালো হয়। হ্যাঁ ওটা ভালো হবে, আস্তে আস্তে শুরু করো সেটাই আস্তে আস্তে মানে ব্যবসা শুরু করতে হবে ছোট দিয়ে তারপর বড় হবে আস্তে আস্তে তাই না? হ্যাঁ তুমি ওই দোকান টা দেখে ওই একটু দূরে গিয়ে তোমার poultry farm টা করলা।

হ্যাঁ, এবার দেখো তুমি ধর দোকান করলে তারপর একটু কিছুটা গিয়ে poultry farm করলে সকালে কাকু থাকলো, দোকানও দেখল আবার poultry farm ও দেখল, রাতে তুমি থাকলে দোকানটা চালালে তারপর গিয়ে খেয়েদেয়ে, এসে দোকানেই থাকতে পারবে তুমি। সেটাই হ্যাঁ, আর কারণ যে দোকানটা করব ভাবছি ওগুলো আস্তে আস্তে বাড়ি হয়ে যাবে তখন আমি মনে করলে ওখানে আমি একটা বাড়ি করে ওখানে থাকা হবে plus ওখানে ব্যবসাটাও শুরু হয়ে যাবে তাই না? তোমরা তো ওখানে আর থাকতে যাচ্ছ না। থাকার মতো রাতে থেকে গেলে। সেটাই তারপর ধরো আর একটা ভবিষ্যৎ plan আছে যে আমি কীটনাশক বা সারের দোকান করবো বুঝলে? তাহলে তো খুবই ভালো হয়।

হ্যাঁ ধরো কোন কিছু লাগবে আমাকে হাতের কাছে পেয়ে যাচ্ছে plus যদি আমি আরেকটা মানে ভালো ব্যবস্থা করব সেটা হলো একটু ইয়ে কি বলবো supply দেওয়ার সেই কাজ টা করবো ধরো, একটা এমনি ছেলে রেখে দেবো বলবো ওখানে দিয়ে আয় ওই জিনিসটা। হ্যাঁ যেটা delivery করা হ্যাঁ যদি সবাই delivery র সুবিধা পায় আরো ভালো। সেটাই কারণ দেখো এক বস্তা যদি জুরা নিতে আসে কেউ সে তো একটা টোটো করে নিয়ে টোটো করে যদি নিয়ে যায় তাহলে একটা costing পড়ে যাচ্ছে। হ্যাঁ পড়ে যাচ্ছে সেখানে যদি বিনা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ একদম একদম মানে যেটা করতে হবে সেটা unique করতে হবে তাহলে ধরো ব্যবসাটা চলবে আহ মানে আমার মনে হয়। একদম আর প্রথমেই লাভ দেখলে হবে না মানে প্রথমে একটু হলেও loss টা করতে হবে।

সেটাই তারপর ধরো আমাদের তো গ্রাম্য এলাকা পুরোটা। হম সন্ধ্যা বেলায় বসে আড্ডা এসব তো প্রচুর কিছু হয় ধরো, সেজন্য ধরো আরো মানে একটা বড় করে চালার মত করতে হবে তাহলে ওখানে সব এসে লোক জন বসবে।

আর তবে যে আমি কীটনাশকের যে ব্যাপারটা বলছিলাম ওটা কি তোমার কিছু জানা আছে বা retail বা কিছু ধর distributor যে মানে জিনিসপত্র নেব তার কাছ থেকে, কীটনাশকের জিনিসপত্র তুমি এখানেও পেয়ে যেতে পারো এখানে একটা আছে ওই দত্ত দেখেছি আমি এই ব্যাপারে ঠিক না আমি বলতে পারব না কারন আমি এই কীটনাশক ব্যাপারে অতটা জানিও না অতটা বুঝতেও,

ও মানে আমি একটা শুনেছিলাম আমাদের একটা ম্যাম আছে মানে আমি যেখানে মানে job করি ধর হম

তো ও বলছিল নাকি মানে কীটনাশক দোকান খোলার আগে আহ একটা licence নিতে হবে সরকার থেকে। হ্যাঁ এবার তুমি যদি poultry farm ও করতে চাও তোমাকে মনে হয় licence নিতে হবে। হম poultry farm টা licence নিতে হবে না সেটা আমি জান আহ শুনলাম যে ওটা এমনি করা যাবে কিন্তু যে কীটনাশকের ব্যাপারটা সেটা licence নিতেই হবে বলছে। হ্যাঁ হয়তো licence নিতে হবে কারণ কীটনাশকে তো mainly তো ব্যপার টা poison না বিষ এবার কারোর কি হয়ে যাবে না হয়ে যাবে বিনা licence এ তো তুমি বিষটা রাখতে পারবেনা। সেটাই তার জন্যই madam বলছিলো নাকি একটা কি একটা course করতে হচ্ছে ওই agriculture নিয়ে ধরো । ও course ও করতে হয় নাকি একটা? ও, হ্যাঁ কি বলছো? Course ও করতে হয়? হ্যাঁ মানে licence টা নেবার জন্য course করতে হয় তা সেটা একবার জেনে নিতে হবে madam সঙ্গে দেখা হলে আমি জিজ্ঞেস করে নেব যে madam ওই যে course টা করতে বলেছিলেন ওটা কি, মানে college থেকে হবে না মানে open থেকে বা কিছু যাই হোক একটা ব্যবস্থা তো কিছু আছে অবশ্যই। হম সে তো থাকবেই। সেটাই আর কীটনাশক যেহেতু তুমি ঠিকই বললে যে ওটা বিষ সেহেতু যাকে তাকে তো দোকান খুলতে দিবে না, কারণ একটা মানে risk এর ও ব্যপার আছে, হ্যাঁ একটা risk এর ব্যপার আছ কতজন ওই কীটনাশক খেয়ে মারা যায় মানে রাগ হলো খেয়ে নিল মরে গেল তখন পুরো দাই টা আসবে তোমার ওপর যে তুমি বিনা licence এ বিক্রি করছ বা licence থাকলে কি হবে যে,

সেটাই একটা কথাটা ঠিকই বলেছ কারন licence ছাড়া এসব দোকান করা যাবে না তাহলে। একদমই যাবেনা licence করা এসব দোকান licence ছাড়া এসব দোকান করা যেমন তোমার ওষুধের দোকানে licence লাগে। হ্যাঁ ওষুধের দোকানে যেটা বললে হ্যাঁ pharmacy course করতে হবে তবে মানে licence টা পাওয়া যাবে তাই না? হ্যাঁ pharmacy course করতে হবে তারপরে licence হবে কিন্তু এখন কি বলতো? licence বানাতে গেলে না অনেক টাকা লাগছে। ওটাই তো problem তাই না, ধরো যে কোন জিনিসই এখন তো আমাদের কি বলব আমাদের রাজ্যে বা আমাদের দেশে এমন অবস্থা হয়ে গেছে যা কিছু করতে যায় সেখানে ঘুষ।। হম licence করতে অনেক টাকা লাগছে এটা একটা খারাপ কেউ মানুষ তো তাহলে তো মানুষের যদি অত টাকায় দেয় তাহলে তার ব্যবসা করার কি দরকার তার কাছে তো টাকা আছেই ওর কাছে টাকা নেই বলেই তো, তো ব্যবসাটা শুরু করবে ভেবেছে না। সেটাই কারণ ধর একটা licence করতে যদি লাখ লাখ টাকা খরচা হয়ে যায় তাহলে ব্যবসাতে কি লাগাবো? সেটাই ব্যবসা করেই বা কি হবে আমার কাছে যেহেতু লাখ টাকা আছেই কি করবে ব্যবসা করে পরে করবে এগুলো ভাবতে হবে কিন্তু এখন মনে হয় loan পাওয়া যায় ব্যবসার জন্য। দেখো ব্যবসার জন্য যদি ব্যবসা loan দিয়ে না শুরু করাটাই better ধর ব্যবসা কোন কারনে তোমার ছ মাস মত চলল না মানে ধরো জিমে চলছে টুকটাক চলছে তাহলে তখন কি করবে? তাও একটা ব্যাপার আছে যে তখন loan টা কি করে শোধ করবে। সেটাই কিন্তু তো loan বা bank এর সে recovery agent রা সেটা তো বুঝবে না ওরা মাস হিসাবে EMI বুঝে নেবে। হ্যাঁ সে তুমি কিভাবে দেবে তোমার ব্যবসা loss চলছে না ভালো চলছে সেটা দেখবে না ওদের EMI নিয়ে কাজ।। সেটাই ওরা বুঝে নেবে আমার মাস গেলেও দুই থেকে তিন তারিখের মধ্যে EMI কাটা হল যদি না কাটা হলো তো তোমার ঘরে এসে সে ঘরকে কাদা করে দিয়ে চলে যাবে ওরা।

না কারণ ওদের টাকাটা তো main না কারণ ওদেরও দোষ নায় যারা recovery agent আছে আমি শুনেছি তাদেরকেও নাকি খুব মানে যে ওদের boss আছে তারা কথা শোনায় খুব বুঝলে? চাপ দেয় স্বাভাবিক ওরাই বা কি করবে? সেটাই ধরো সেই জন্য ওই ওরা আমাদেরকে চাপ দেয় কিন্তু একদিক থেকে দেখা গেলে ওদের ওখানে কিছু করার নেই তাই না? সেটাই ওরা আর কি করবে ওরা তো নিজেরাই চাপ খেয়ে থাকে। সেটাই তবে যদি কিছু করতে চায় জীবনে তাহলে ব্যবসা শুরু করতে হবে কারণ আমাদের রাজ্যে যে হাল পরিস্থিতি চাকরি-বাকৃ তো পাওয়া যাবে না তাই না? তা না চাকরি কোন ইয়ে না, আর চাকরিতে ওই তোমার ভেতরে একই বেতন আর এত খাটায় এত খাটাই, যে বলার কথা নাই ঠিক আছে মানুষকে বেতন দিচ্ছ দিচ্ছ কম খাটাও না এত খাটিয়ে নেয় বেতনটা ছোট পড়ে যায়, বেতনের amount টা কম হয়ে যায় আর খাটিয়ে নেয় প্রচুর। সেটাই মানে যা খাটাচ্ছে তার থেকে অনেক গুণী কম বেতন দিচ্ছে কিন্তু কথা শোনাচ্ছে এতো বিশাল ব্যাপার। তারপর অসুস্থ থাকলেও ছুটি পাওয়া যাচ্ছে না সবকিছুতে proof তো যে অসুস্থ ছিলে সেটা দেখাও হ্যান ত্যান, সেটাই আমার যদি একটু জ্বর হয় তাহলে আমি proof কি করে দেখাবো? হ্যাঁ সবেই এখন proof proof ছাড়া কিছুই নয়। সেটাই তালে ওই সেই মানে prescription নিয়ে সব medical সব report নিয়ে সব কিছু submit করার পর ছুটি দেবে। তারপরে ছুটি দেবে, আরে বাবা ও যদি অতো করতে পারতো তাহলে তো এসে কাজটাই করে নিত না। সেটাই একদম কিন্তু কি করবে বলো ওরা ওদের profit ছাড়া কিচ্ছু বোঝে না employee র কি হল কি না হল। একদমই না আর ব্যবসা করতে গেলে জানো তো এমন ব্যবসা করতে হবে যেটাতে যেমন এই lockdown এ দেখো অনেক ব্যবসা কিন্তু বসে গেছে।

হ্যাঁ, অনেক ব্যবসায় বসে গেছে, এমন ব্যবসা করতে হবে যেটা চলে মানে আহ lockdown হোক বা যাই হোক, বন্ধ যেন না হয়।

ঠিক আছে।